এই অফিস -এর ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি পতাকার রঙের স--

সেই পেট্রোল এর নজেল টা দিয়ে গাড়িতে পেট্রোল ভরছে।

আমরা এই ছবিতে একটি অফিস এর গ্রাউন্ড ফ্লোর এ থাকা--

দেখাতে আসে ডাক্তারের কাছে।

অনেক কার আগের পুরোনো এই মসজিদ টি গেট টি খুব সুন্দর ভাবে সাজানো।

আমরা দেখতে পাচ্ছি অনেক লোকের সমাগম এবং এই লোকগুলি একটি স্ট্যাচুর ফটো তুলছে।